modifying the page layout এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব layouts block configuration এবং permissions blocks মুছে ফেলা এবং রিঅর্ডারিং করা
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার
আপনি পছন্দের যে কোনো web browser ব্যবহার করতে পারেন
প্রথমে layout সম্পর্কে শিখি
এখানে themes এবং blocks এর পরিচিতি পাবো
themes সাধারণ লেআউট এবং site সম্পর্কে বলে
আমি কিছুক্ষণে themes এর সাথে পরিচয় করাবো
এখন বুঝুন যে content না বদলে theme drupal site a প্রয়োগ করা যাবে
এটি colour scheme blocks এর স্থান দেবে এবং text এবং ইমেজের জন্য formatting দেবে
আগে শিখেছি যে blocks হল তথ্য যা সাইটের বিভিন্ন এলাকায় স্থাপন করা যাবে
blocks block regions এ যায় এবং block regions theme দ্বারা নির্ধারিত হয়
ডিসাইন এলাকায় blocks রয়েছে themes এবং menus রয়েছে
আমরা আগে themes প্রয়োগ বা এই সম্পর্কে কথা বলিনি
এটি এই সত্য লক্ষণীয় করতে করা হয় যে site বানানোর সময় যে কোনো স্থানে theme প্রয়োগ করতে পারি
এতক্ষন অপেক্ষা করার কারণ হল যাতে আমরা theme প্রয়োগ করতে পারি
কিন্তু আমি আমার theme তৈরী হওযার সাথে সাথে প্রয়োগ করা পছন্দ করব
আমাদের আগে নির্মিত ওয়েবসাইটটি খুলি
এখন layout a গিয়ে blocks এবং block regions দেখি
blocks site কোথাও তথ্য স্থাপন করতে দেয়
structure এবং block layout এ যান
বর্তমান theme থেকে প্রাপ্ত সকল blocks এখানে রয়েছে
উদাহরণস্বরূপ: header primary menu secondary menu এবং অন্যান্য
আপনি ইতিমধ্যে কয়েকটি সেখানে রেখেছি
welcome to drupalville কে custom block we sidebar we রেখেছি
এটি এই নির্দিষ্ট theme এর বাম সাইডবারে দেখায়
আমরা left sidebar a recent events added view যোগকরেছি
এখন blocks configure করা এবং অনুমতি দেওয়া সম্পর্কে শিখি
প্রথমে জানতে হবে কোন block regions সেটি করে
উপরে demonstrate block regions রয়েছে এটিতে টিপুন
drupal a প্রতিটি theme এই ধরণের ছবি দেয় যেখানে block regions থাকে
block regions themes এর উপর নির্ভরশীল
bartik we বিকল্প রয়েছে
secondary menu header
primary menu highlighted featured top breadcrumb sidebar first content
sidebar second
যে কোনো region we যে কোনো block রাখতে পারি
গুরুত্বপূর্ণ যেমন content block content region এ বামদিকে হওয়া উচিত
exit এ টিপি
breadcrumbs block কে breadcrumbs region এ রাখুন
কিন্তু সেখানে অন্য কিছু রয়েছে যা স্থানান্তর করতে পারি
search block সরাতে এটিতে টিপুন বা ড্রেগ করুন অথবা
drop ডাউনে টিপুন এবং এটিকে header এ রাখুন এটি উপরে আসে
একইভাবে welcome to drupalville কে sidebar first এ উপরে রাখুন
save বোতামে টিপে পরিবর্তনগুলি সংরক্ষণ করুন
পরিবর্তন দেখতে homepage এ যাই
এখানে header এ search bar রয়েছে
welcome to drupalville block সবচেয়ে উপরে রয়েছে
এইভাবে blocks সরাতে এবং order করতে পারি
এখন blocks এর configurations এবং permissions we যাবো
structure এবং block layout এ টিপুন
recent events added block খুঁজি
এখন এটি sidebar first এ রয়েছে এবং এটি প্রতিটি পৃষ্ঠায় দৃশ্যমান
configure এ টিপুন
এখন recent events added block সর্বত্র দৃশ্যমান
কিন্তু আমরা এটি শুধুমাত্র event page we দেখতে চাই
events a চেকমার্ক দিন এবং save block টিপুন
আবার নীচে scroll করুন এবং আবার save block বোতাম টিপুন
back to site এ টিপুন
recent events added block সেখানে আর now
কিন্তু আমরা event we গেলে recent events added দেখতে পারি
এখন এখানে উপরে welcome to drupalville block we welcome ম্যাসেজ দেখি যা একবার লগইন করলে প্রয়োজন নয়
এটি আড়াল করি
শুধু এখানে pencil টিপে configure block চয়ন করুন
drupal এর বিশেষ বৈশিষ্ট্য হল একটি pencil বা gear ব্যবহার front end edit করতে পারি
content type দ্বারা সীমাবদ্ধ করার বদলে পৃথক page দ্বারা সীমাবদ্ধ করি
এখানে দেখুন specifying pages by using their paths
front পেজে কিছু লুকাতে to দেখাতে এই এঙ্গেল bracketfront এঙ্গেল bracket ব্যবহার করুন
এটি copy paste করুন show just for the listed page চয়ন করুন
welcome block শুধুমাত্র homepage এ হবে
আরেকটি ধাপ এগোই
roles a টিপুন এবং anonymous user a চেকমার্ক করুন
save block এ টিপুন
এটি শুধুমাত্র আমরা লগইন now করলে দেখায়
আমরা we ম্যাসেজ দেখতে না কারণ এখন লগ in রয়েছি
লগআউট করি এবং welcome to drupalville block আবার দেখায়
কিন্তু লগইন করে home we টিপলে এটি আর সেখানে থাকে no
configure করা মুভ করা এবং blocks এ permissions দেওয়া বেশ সহজ
আরেকটু অনুশীলন করি
structure এ টিপে blocks এ টিপুন
primary menu block we main navigation রয়েছে
এটি সরালে main navigation একটি সম্পূর্ণ ভিন্ন জায়গায় হবে
এখানে নীচে রয়েছে: featured bottom first second এবং third
footer first second third fourth এবং fifth
powered by drupal এবং footer menu footer fifth এ রয়েছে
এখন এখানে কোনো অক্ষম blocks নেই
এখন একটি menu কে footer first block region এ রাখি
উপরের scroll করি
user account menu খুঁজুন এবং footer first এ রাখুন
এটি অবিলম্বে নীচে আসে
save blocks এ টিপুন
site ফিরে আসি
নীচে scroll করে দেখুন যে user account footer এ উপরে যাওয়ার বদলে নীচে যায়
তাই প্রয়োজনে যে কোনো block যে কোথাও রাখা যেতে পারে
structure এ go block layout এ যান
এখন একটি block মুছি
powered by drupal কে footer fifth block থেকে মুছি
drop ডাউনে টিপুন এবং none চয়ন করুন save blocks এ টিপুন
নীচে scroll করুন
আমরা দেখি powered by drupal block এখন disabled block region we রয়েছে
এটি সম্পূর্ণরূপে চলে গেছে দেখতে back to site এ টিপুন
এই সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
in tutorial আমরা শিখেছে layouts block configuration এবং permissions এবং blocks মুছে ফেলা এবং রিঅর্ডারিং করা
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ